এই ফটোটা দেইখ্যা আমি যে এইটা একটা ফুলের বাজার।

আর অনেকগুলা আছে যেমন এই যে পাখা আছে এই সাইডে মোটরের এইটা আছে।

যেখানে বিভিন্ন রকমের বাইকের পার্টস পাওয়া যায়।

আর একটা ছেলে দাঁড়ায় রইসে একটা অ গ্রীন কালারের গেঞ্জি পইরা আর সামনে অনেকগুলো বাইক আছে।

আর এদের অনেক সুন্দর লাগতাসে দেখতে।

পিছনে আরও দুই তিনটে গাড়ি আছে আর অনেকগুলো মানুষ দাঁড়ায় রই--

যেটা আমরা খাওয়ার আঃ গরম রাখতে সাহায্য করে।

ফোটোর ভিতরে আমি যা দেখতে পাইতাসি এটা হয়তো কোনোরকমের রেস্টুরেন্টের জায়গা যেখানে--

পিছনের দিকে অনেকটি কাপড়ের দোকান দেখতে পাইতাছি।

রাখা আছে মানুষের বোয়াল বসার লইগ্গা।

বিভিন্ন সুন্দর ডিজাইন কইরা এ--

পিসনে অনেকগুলো গাসপালা আসে।

ফটোর মধ্যে আমি যা দেখতাছি যে ম্যাক্সিমাম এস_বি_আই ব্যাঙ্কের লোগো সবখানো।

হয়তো এদিকে এস_বি_আই ব্যাংকের অফিসও তো হইতে পারে।

আর পিছনে অনেক বড় দানখেত ।

আর অনেক সুন্দর দৃশ্য লাগতো।

এই ফটোটা দেখে যা বোঝা যাচ্ছি যে এটা একটা কোন রকমের কেরানি সহ কেরানির দোকান।

জাগা আর এদিকে তিনডা নৌকাও দেখতে পাইতাসি।

এই ফটোটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা একটা স্টেট ইনস্টিটিউশন অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ।

সব কিছুর ব্যবস্থা এদিকে করা আসে আর একজন মানুষ বইয়া রইসে।

আর হয়তো গাড়িটারে উপরে উঠায়তাছে মেশিন দিয়া।

এদিকে একটা বডি এ ইউনিয়ন ব্যাংকের মনে হয় একটা গার্ডও দাঁড়ায় রইছে।

কারো একটা উৎসব।

আর উ ওখানে আ্য জামাই আর বউয়ের বসার লগে জাগাও আসে।

এ পাশে এ গণেশ ভগবানের একটা ছুন সুন্দর ফোটো আছে।